আকাশ ও দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি অনেক সুন্দর।

দোকানটিতে দুটি ফ্যান রাখা রয়েসে উপরে অনেকগুলি তাড়িয়া রয়েছে।

একটি বিদ্যুতের তার দেখতে পাচ্ছি আরো গোল গোল জিনিস ঝুলানো রয়েসে।

নদীতে পুরোপুরি জল রয়েসে সেই জলগুলু অনেক সুন্দর।

একটি বড় পোস্টার লাগানো আছে উপরে অনেকগুলো লাইট লাগানো রয়েছে একটি ফ্যান ঝুলানো রয়েছে।

তিনটি আয়না দেখতে পাচ্ছি নীচে কার্পেট ফেলানো রয়েসে।

ওপরে খোলা আকাশ দেখতে পাচ্চি।

একটি বড় জানালাও দেখতে পাচ্ছি জানালাটার নীচে চারাগাছ দেখতে পাচ্ছি।

আরো অনেকগুলি মানুষ দেখতে পাচ্ছি।

সামোনে একটি বেড়া দেখতে পাচ্ছি সেই বেড়াটি বাঁশের।

একটি বাক্সও দেখতে পাচ্ছি বাক্সটিতে লাইট লাগানো রয়েছে।

একটি গ্লাসের দরজা লাগানো আসে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি একজন মানুষের পিঠে একটি ব্যাগ দেখতে পাচ্ছি বাইরে শাটার লাগানো রয়েসে।

অনুষ্ঠানে অনেকগুলো স্কিল লাগানো রয়েছে রংবিরঙের।

অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছি চেয়ারে কভার লাগানো রয়েছে নিচে কার্পেট ফেলানো রয়েছে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে অনেকগুলি মানুষ বসে আসেন।

টেবিলে অনেকগুলো জিনিসপত্র রাখা আছে।

বাইরে অনেকগুলি বাইক রাখা রয়েছে।

উপরে লাইট লাগানোর রয়েছে ফলস্ সিলিং করা রয়েছে।

আরো অনেকগুলি খুঁটি দেখতে পাচ্ছি একটি পোস্টার দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি ডাক্তারের ক্লিনিক রয়েসে।

এই ঘরটি অনেক বড় দেখতে অনেক সুন্দর।

এই ছবিটিতে দেকতে পাচ্চি যে সামনে একটি তারের বেড়া রয়েসে।

একটি টেবিল দেখতে পাচ্ছি একটি জগ দেখতে পাচ্ছি একটি বারকেট দেখতে পাচ্ছি সেটি প্লাস্টিকের একটি কাঁচের গ্লাস দেখতে পার --

একজন মানুষ বাইরে বসে আসেন।

দোকানটিতে শাটার লাগানো রয়েসে শাটারটি লোহার।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি বিল্ডিংয়ের উপরের তলায় কাজ চলতেছে।

অনেকগুলো রড দেখতে পাচ্ছি আরও অনেকগুলো--

এই সোবিটিতে দেখতে পাচ্চি যে একটি নদী রয়েসে।

একটি লম্বা ব্রিজ রয়েসে ব্লিজটিতে অনেকগুলো অ্যাঙ্গেল লাগানো আসে।

দোকানটিতে অনেকগুলি তারিয়া রয়েসে তারিয়াটি কাটের।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি বিল্ডিং রয়েসে।

এই ছবিটিতে দেখতে পাচ্চি যে একটি জায়গা রয়েসে ।

আরো অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্চি খোলা আকাশও দেখতে পাচ্চি।

ঘরটির সাইটে একটি ভারতের ম্যাপ আঁকা রয়েসে আরও অনেকগুলি ছবি লাগানো রয়েসে একটি বড় টি_ভি লাগানো রয়েসে।